এখানে একটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেকগুলি গাছ রয়েছে।

উপরে অনেকগুলি বাল্প লাগানো রয়েছে।

তারা মাটিতে বসে ব্যায়াম করতেসে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি চা বাগান দেখা যাচ্ছে।

নীচে অনেকগুলি ডাম্বেল রাখা আছে।